এখানে আমি ছবিটিতে একটি বালক দেখতে পাচ্ছি।

কতকগুলি গাছ রয়েছে গাছগুলি সবুজ কালার করা.

এখানে আমি একটি গ্রিলের ছবি দেখতে পারছি স্টিল দিয়ে বানানো কিছু একটা কারুকার্য হয় জানালা।

মেলায় দোকান রয়েছে এবং সেই দোকানে নানান বাদ্যযন্ত্র হারমোনিয়াম তবলা এইসব রয়েছে সেইসব আমি দেখতে পারছি .

ছবিটিতে আমি সুন্দর একটি কুঁড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি যেটা হয়তো উডেন দিয়ে তৈরি উড -এর।

সামনে একটি ছোট্ট নারকেল গাছ।

এটি একটি ইনডোর স্টেডিয়াম যেখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে.

ছবিতে একটি আমি ক্যাফের ছবি দেখতে পাচ্ছি।

এটি ভারত সরকার অনুমোদিত ভারতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কম্পিউটারের বিভিন্ন ডিপ্লোমা কোর্সের ভর্তির জন্য একটি পোস্টার লাগানো আছে.

এখানে আমি মাছ দেখতে পাচ্ছি অনেকগুলা.

এখানে নদী থেকে মাছ তোলা হচ্ছে বিক্রি করার জন্য.

ছবিটিতে আমি একটি সপের ছবি দেখতে পাচ্ছি.

সুন্দর পরিবেশ চারদিকে মুগ্ধ করছে.

বাড়িটি ভীষণ সুন্দর বাড়িটি গ্রীন ইয়োলো অ্যান্ড রেড কালার করা।

বাড়িটির সামনে একটি মারুতি ভ্যান দাঁড় করানো একটি খুবই সুন্দর ছবি .

এবং তার পেছনে একটি ক্যাফে রয়েছে ক্যাফেটি হল দ্যা সিটি ক্যাফে ।

ছবিটিতে সবাই লাল কালারের ড্রেস পরেয়ে রয়েছে .

বালকটি হয়তো ট্রেনার এবং জিমের অনেক এক্সারসাইজ করার মেশিন দেখতে পাচ্ছি.

পাশে কয়েকটি গাছ রয়েছে এবং এই ভাঙ্গা ঘরটি চারপাশে প্রাচীর দেওয়া রয়েছে।

মাঝে একটি ল্যাম্পপোস্ট রয়েছে ছবিটির চারপাশে অনেকগুলি গাছ রয়েছে দেখতে পাচ্ছি এবং একটি বড় মাঠ রয়েছে .

ছবিটিতে আমি একটি গির্জার ছবি দেখছি হয়তো এটি খ্রিসমাস্ট ইভের ছবি .

বাড়িটির নীচে খুব সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করা রয়েছে.

উপরে অনেক জিমের ম্যাসাল ম্যানদের ছবি রয়েছে .

অনেক সুন্দর লাইট দিয়ে কারুকার্য করা রয়েছে মলটি।

মাটির হলুদ মাটির মাঠ একটি পাশে অনেকগুলো সাইকেল স্ট্যান্ড করানো রয়েছে হয়তো একটি স্কুল -এর ছবি।

এখানে আমি একটি স্টোরের ছবি দেখতে পাচ্ছি.

বাক্সগুলিতে স্যান্ডো গেঞ্জি টিশার্ট এইসবের ছবি রয়েছে এটা হয়তো ম্যান'স স্টোর ।

অথবা পাঞ্জাবীদের এবং তিন তলা বিশিষ্ট এই বিল্ডিংটি হোয়াইট কালার করা .

সুন্দর সুন্দর ফুল এবং মাঝখানে ব্রাউন কালারের কার্পেট বিছানো রয়েছে .

এবং এটি খুবই সুন্দর ভাবে কারুকার্য রয়েছে এবং কারুকার্য করেছে ব্লু রেড সুন্দর ছোটো ছোটো সূক্ষ্ম ফুল দিয়ে খুবই সুন্দর.

এবং বিদ্যালয়টি হোয়াইট এন্ড ব্লু কালার দিয়ে করা।